বলেনি যে এমনি ই নিয়ে যান এখন থেকেই নিয়ে যান আবার x mass এ নেবেন।

Christmass এ আবার সাজাবে কোলকাতা। না এখন তো park street বলে কিছু নেই গোটা কোলকাতাই সাজিয়ে দেয়। Halloween আচ্ছা। Coke oven এর সামনে নেমে গেলে মানে coke oven এর সামনেই নামো তো তুমি?

তবে এমন করে বলছো যেন কতোটা দূর coke oven আর আমাদের গলি টা। Coke oven থেকে তো দুটো দোকান পরেই গলি। Coke oven এর opposite এ একটা দোকান তার পাশে একটা দোকান তার পরেই গলি। তিন চারটে? coke oven এর পাশে চা এর দোকান আছে তার পাশে মুদিখানার দোকান আছে তার পাশে ওষুধ দোকান আছে তার পাশেই গলি।

গড়িয়া হাটে যে light বিক্রি হচ্ছিলো এখন আর বিক্রি হচ্ছে?

হুম। না কালি পুজোর সময় তো এমনি normal দোকান ও light নিয়ে এসে রেখে দেয় সামনে ঠেলা করে।

Halloween তো হয়ে গেলো ভুত চতুর্দশীর সময়।

Halloween টা কোলকাতা তেও celebrate করে অনেকে। Halloween party তে সব সেজে গুজে যায়।

হ্যাঁ যেখানে ফুচকাওয়ালা বসে?

আমাদেরও তো বিয়েবাড়ি ছিল কিন্তু আমরা যেতে পারলাম না। হুম নেমন্তন্য ছিল, কী খাওয়াবে কে জানে? সেই কি আর খাওয়াবে fried rice মাংস এইসব খাওয়াবে দাদা বললো কি আলুর দম এইসবই খাওয়াবে আরকি। এরকম যদি কেউ খাওয়াতো continental জিনিস পত্র তাহলে একটা ব্যাপার ছিল এই যে যাবো গিয়ে দেখব যে এক জায়গায় ফুচকা পাওয়া যাচ্ছে একদিকে তোমার,

ওটা ভাড়া দেয়? তো ভাড়া দিলে তো golf ground এর সব শেষ হয়ে যাবে। না party হলে তো সব শেষ হয়ে যাবে নোংরা করে। হ্যাঁ কেন হতে পারবেনা? টাকা দিলেই হওয়া যায়। হ্যাঁ মানে টাকা দিলেই তো হচ্ছে সেটাই বলছি তাহলে নোংরা হয়ে হয়ে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে।

Shoot ছিল আজকে সকাল থেকে বসে থাকলাম দিয়ে তারপরে পাঁচটার সময় হলো।

কোথায় গেছিলাম? না। দিয়ে বসে থেকে থেকে পাঁচ টায় হলো।

কি জানি কি হবে আর add জেলের ওখানে একটা বড় TV লাগিয়ে ওখানে দেখানো হবে কোথাও internet না TV তে দেখানো যাবে না ওই আলিপুর জেলের সামনে ওখানে থাকবে।

হুম, হুম, হ্যাঁ।

গল্প টল্প কিছু জানিনা, কিছু নেই। Scene কিছু না ব্রিটিশ আমলের জিনিস সবাই কে ফাঁসি দেওয়া হচ্ছে, আলিপুর জেলে তো ফাঁসি দেওয়া হয়েছিলো আগে অনেক সেই সবই দেখাচ্ছে police আহ এদের কে মারছে উম যারা, ইয়ে আরকি freedom fighter তাদের কে মারছে লাঠি দিয়ে তারপরে আহ একজনকে ফাঁসি দিচ্ছে একজন কে গুলি করে দিচ্ছে এইসব দেখানো হচ্ছে কোনো dialogue নেই।

সে দেখতে তো পারবেনা বুঝতেও পারবে না কোনটা আমি। ওটা recording করার পর ওরকম গলা change হয়ে যায়। সেটাই original গলা সামনা সামনি কথা বলি বলে বুঝতে পারা যায়না।

কী? আচ্ছা।

না না সেসব, সেসব এইসব লোকদের কিকরে অনির্বাণ কি আলাদা গ্রহ থেকে এসেছে নাকি? ঠিক আছে তাহলে রাখছি, হুম, হুম।

ভালো আছি তুমি কেমন আছো অর্ণব? এইতো মোটামুটি চলে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা whether এখানে আমাদের তো তোমার সব ঠিকঠাক? সব ঠিকঠাক এই চলছে তারপর life এ entertainment এর জন্য এখন কি কি করছো? movie দেখেছো movie দেখছো কি movie দেখেছো? বল

তো movie আমি কদিন আগে আমি মাঝে মাঝে ইদানিং আমি, একটা সময় movie খুব একটা দেখতাম না ইদানিং বছর খানের ধরে আমি প্রত্যেক প্রায় প্রত্যেক মাসে দেখলে প্রত্যেক মাসেই movie দেখি এই কদিন হিসাব করছিলাম দুই হাজার বাইয়েসে ঠিক কতগুলো মানে বারো মাসে তেরো পার্বণ যেরকম আমার তার থেকে বেশি যেরকম Cinema হয়ে গেছে সে হিসাব করে দেখলাম যে এত ভালো ভালো cinema দুই হাজার বাইয়েসে Release করেছিল । সে অনেক রকম Cinema Recent তো আমি হত্যা পুরো দেখে এলাম যেটা কিনা ফেলুদা কে নিয়ে বেরোলো বেশ ভালো হলো Cinema টা বেশ ভালই লাগলো আর কি অনেকদিন পর ফেলুদা কে পেলাম আমরা নতুন ফেলুদা একটু এটা নিয়ে অনেকে অনেক সমালোচনা হয়েছে তা মতের ওপর একটা ফেলুদা আবেগ নিয়ে অনেকে গেছে Cinema ঠিক যতটা এ এ সন্দীপ রায় বা ফেলুদা যতটা আমাদের আলোচনা মনে অনেক দিনের সব্যসাচী বাই উনি যেরকম Acting করে মানে ফেলুদা কে বাঁচিয়ে রেখেছে তো এটা এত খান তো ইয়ে না হলো ইন্দ্রনীল ইন্দ্রলিনের মত করেছে ভালো লাগলো বেশ তুমি একদমই একদমই। তুমি কি দেখেছো নাকি? না আমি ওটা last দেখিনি আমি last দেখলাম প্রজাপতি খুবই ভালো লাগলো বাবার ছেলের মধ্যে খুব সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে ওটা খুবই ভালো move টা no doubt

হ্যাঁ আমি আসলে ওটা আসলে খোঁজ করতে গিয়ে আমার দুটোই পরিকল্পনা ছিল আগে একটার পর একটা কিন্তু মানে Ticket কাটতে গেছিলাম প্রজাপতির গিয়ে দেখি প্রজাপতির টা Housefull হয়ে গেছে তারপর দেখলাম যে এসছি যেমন একটা hall এ তারপর দেখলাম যে হত্যা পরী টা দেখেনি চলছে চলছে একটা ওয়ে হত্যা করে দেখেনি প্রজাপতি এখন আমার target আছে তোমার কেমন মোট কথা প্রজাপতি নিয়ে একটু controversy হয়েছে কিন্তু এখন cinema খুব housefull housefull চলছে, আর শুনছি তুমি কি রকম বলছো? খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল আহ খুব সুন্দর একটা কাহিনী তুলে ধরা হয়েছে গল্পটাও খুব সুন্দর

হম OTTOTT না OTT কথা অবশ্যই কয়েকদিন পর ইয়ে করতে হবে কিন্তু কয়েকদিন অপেক্ষা না করে এখন আবার hall print যেরকম আমরা এটা যদি ও Illegally যে একটা Cinemahall এ চলাকালীন hall print collect করে social media ছড়িয়ে দেবার যে একটা, প্রবণতা যে এখন ইদানিং দেখা যাচ্ছে এটার জন্য কি cinema একটা বড় ক্ষতি হচ্ছে cinema industry একটা বড় ক্ষতি হচ্ছে কারণ তুমি দেখতে পাবে অনেক site লোক বেশ কিছু site রয়েছে app রয়েছে যারা হচ্ছে কি ওই cinema র hallprint আহ ছেড়ে দেয় এরকম অনেক youtuber দেখবে অনেক হঠাৎ করে কেউ ভালো viewer টানার জন্য personally Hall print করে ছেড়ে দিল

এবার সেরকম করে প্রচুর ইয়ে হয়ে যেত cinema একটু মার খেয়ে যাই সেই ক্ষেত্রে তাই না OTT এলে তোমায় টাকা দিয়ে দেখতে হবে। OTT মানে ইয়া করে plan নিয়ে তোমাকে তার আগেই hall print পাওয়া হয়ে যায়

আসার জন্য অপেক্ষা করাই ভালো ওখানেই একমাত্র ভালো আমরা picture quality sound quality এগুলো পাই হ্যাঁ অবশ্যই এ যে আমি just বলছি না কি মানে ঠিকই বলেছ একদিক দিয়ে আমি কি বলবো যে bengali cinema বল বা কিছু local cinema ওগুলো তাও hall print বল বা তোমার ওই ছোট আমাদের mobile এ বল চালানো যায় কিছু কিছু cinema যেরকম মানে এখন bollywood hollywood cinema তুমি hollywood এর কোন cinema তুমি screen ছারা big screen তুমি ওটা happy হতেই পারবে না উপভোগ করতেই পারবে না এখন bollywood ও মনে কর এ কদিনের ব্রহ্মাস্ত্র ছবিটা যে বেরোলো cinema টা বেরিয়ে ছিল ওটা যাই হোক cinema টা অনেকের ভালো লেগেছে অনেকের খারাপ লেগেছে কিন্তু ওটা তো main আকর্ষণ হচ্ছে graphics ওদের যে VFX graphics কাজটা ওটাতো মানে বলছে bollywood এর আগে এত ভালো VFX এত খরচা অন্য technology use আগে হয়নি ওটা যদি এখন phone এ দেখি phone এ OTT তে বেরিয়ে গেছে কিন্তু phone এ দেখে তো বিশেষ মজা নেই যতটা hall এ যারা পেয়েছে কিন্তু তারাই বলছি যে ভাই hall এ যাই cinema ই হোক কিন্তু VFX এর মজা যেটা hall এ পেয়েছি সেটা OTT তে পারছি না সেটা অস্বীকার করব কি করে তুমি কি দেখেছিলে cinema টা ভালো লেগেছিল ? হম cinema টা আমি hall এ দেখিনি কারণ hall এ আমি actually hall ফেরত ইয়ে খুব একটা ভালো হয়নি বলেছিল অনেক আশা, যতটা আশা করেছিল শুনেছ তুমি review যতটা আশা করে যাওয়া হয়েছিল কিন্তু আসাটা নষ্ট হয়েছে ততটা ইয়ে হয়নি কিন্তু বলছে একেবারে মানে cinema টা pass করিয়ে দিয়েছে হচ্ছে VFX আসলে VFX এ ইয়ে আর কিছু কিছু actor actor রা সব heavy weight actor নেওয়া তো তারাই মোটামুটি cinema টা কোনরকমে pass করিয়ে দিয়েছে। যদিও ওটাকে hit ওর flops সেটাকে নিয়ে এখনো controversy চলছে কেউ বলছে hit কেউ বলছে এখনো পুরো টাকা উঠতে পারেনি আবার কেউ বলছে না hit হয়ে গেছে already আমি ওটা ছেড়ে দিয়ে মোটকথা আমি ওর OTT দেখলাম কিন্তু OTT তে খারাপ লাগেনি এবার VFX থেকে VFX সেটা দেখে বেশ সত্যি VFXtechnology টা দেখে মনে হল hollywood কে যেন touch করছে একটু একটু কিছুটা হলেও কিন্তু এটা ঠিক hall এর মজা অবশ্যই hall এর মজা তো OTT তে তো পেলাম না mobile এ দেখে।

হ্যাঁ story দেখো story টা ব্রহ্মাস্ত story টা হচ্ছে একটা আমাদের mythology র ইয়ে নিয়ে ওই অস্ত্র নিয়ে একটা করা, মানে history mythology সব ঘেঁটে একটু research করে যিনি ইয়ে করেছেন ওই director তিনি বলছেন তো আহ তিনি প্রচুর খেটেছেন যতটা মানে logically প্রায় অনেক mythologycal fact রয়েছে কিন্তু যদিও যারা বিরদ্ধ পন্ডিত বা এইসব নিরবর্ধা তারা বলছে যে না এটা ঠিক যতটা এটা তারা বলছেন যে অতোটা আরও research গভীরতা দরকার ছিল আরেকটু ইয়ে করা পড়াশোনা করে Cinema বানানো দরকার ছিল মানে ওটা actually বলছে VFX দিয়েই কাজটা চালিয়েছে কিন্তু Main হচ্ছে কি story মধ্যে কিছু কিছু Main ইয়ের history টা base গল্পের যে base টা base টা ঠিকঠাক ইয়ে করতে পারেনি গল্পের যে ইয়েটা Main যে fact টা fact টা ঠিকঠাক describe করতে পারেনি এই problem টা তো হয়েছে তুমি নিজে দেখেছো? না না আমি এখনো দেখা হয়ে ওঠেনি, আসলে আমি বাংলা cinema দেখতেই বেশি পছন্দ করি তো হিন্দি cinema সেরকম দেখা হয়ে ওঠে না তবে দেখার খুব ইচ্ছা ছিল তবে এখনো দেখা হয়নি। বাংলা cinema recent বেশ কিছু cinema থেকে web series আমার খুব পছন্দ হয়ে মানে ভালো লেগেছে দেখিয়ো ইন্দু Two বেরোবে খুব এগুলো তো আছেই তারপর ফেলুদাও আবার recent ফেলুদাও আসছে মানে ওই web series যেটা ইয়ে টোটা রায়চৌধুরী দার্জিলিং জমজমাট ওটা দেখেছিলাম ওটা দেখেছি, আবার আবার নতুন একটা আসছে। কিছু একটা ইয়ে যাই হোক হ্যাঁ সেটা তো হয়েছে আমাদের বাংলা প্রায় OTT এই হইচই বেশ ভালো সারা দিয়েছে আরো দুই একটা নতুন নতুন উঠেছে কি click বলে একটা আরো এরকম দুটো কিছু কিন্তু হইচই যে নিজস্ব parent দিয়ে তো হইচই বেশ একটা ভালো ইয়ে ফেলেছে, একটা effect ফেলছে তো web series নিয়ে একটা আমি এখন লক্ষ্য করছি কি বলতো cinema artist দের না web series কাজ করার প্রবণতা খুব বেড়েছে serial যেমন কি একটা b class artist দেরকে বলা হয়নি যে কোন serial b class তাদেরকে a class হিসেবে ধরা হয় না মানে serial artist নিয়ে সাধারণত ওই ছোটখাটো কম budget ওই ভূতের cinema ছোট কম budget র ওই তোমার হাসির cinema নিয়ে হয়তো cinema serial লে লোকজনকে নেয় তাই জন্য actor actress দের একটা ওই কদর যেটা আমরা জানি b category র web series এমন একটা platform এটা খুব ভাল কাজ করছে যেটা b, a সব মিশিয়ে দিচ্ছে মানে এখানে serial লোকজন এসে কাজ করছে আবার আপার cinema র আপার level লোকজনও কাজ করছে এটা আমি বা বাংলায়ও লক্ষ্য করছি এখন আর হিন্দিতেই হিন্দিতেও দেখছি এখন হিন্দিতে তুমি যদি লক্ষ্য কর যে দেখবে ওই আশ্রমটা তুমি বুঝতে পারবে ববি দেওয়াল যে উনি আবার daviue ও করলেন

রানী মুখার্জি বিদ্যা বালান এরা যে ও web series আবার নিজেদের career টাকে আলাদা মোড় দিয়ে দিল অক্ষয় খান্না তারপর বাংলাতেও আবার দেখছি যে recent একটা ওই যে ইয়ে করছেন আমাদের ওই artist তার নাম মনে পড়ছে না যাই হোক তো ওরা আরো এরকম অংকুশ অংকুশ হাজরা এরকম তো আরো আনেক অনেকেই রয়েছেন কোয়েল কোয়েলও একটা web series recent দিয়ে একটা ইয়ে করেছে আর একটা shooting করছে শুনছি। হ্যাঁ একদমই এটা বেশ ভালই লাগে আর দ্বিতীয়ত হচ্ছে web series একটা মজা কি আমি একটা আজকে episode দেখলাম খুব ছোট episode হয় তো আমি আজকে আর time হলো না আবার দু'ঘণ্টা পর আমি free হলাম আর একটা web series একটা episode দেখে নিলাম cinema টা এরকম ভেঙ্গে ভেঙ্গে দেখা যায় না, দেখা গেলেও সেটা সে আনন্দটা সেই মজাটা বা সেই interest পাওয়া যায় না তো web series একটা episode দেখে আবার কিছুটা break দিয়ে আবার episode দেখাই যায় হুম কিন্তু web series ও যারা খুব বেশি পছন্দ করে বা যারা এক কথায় বলা যায় web series র

হা সেটা তো দেয় সারাক্ষণ ইয়ে করলে হয়ে যায় ওই যেমন আগেকার এত Webseries এত OTT ইয়ে ছিল না তখন উপন্যাস উপন্যাস টপন্যাস অনেকে পড়তেন উপন্যাসের নেশা যাদের তারা কি এক একটা chapter ঠিক আছে কম সময় আছে আমার হাতে পড়াশোনা করি খুব কাজের চাপ একসঙ্গে একটা chapter আজ পরলে হয় এমনি করে একটা দেড়শ দুইশ পাতার chapter মোটামুটি দশ দিন পনের দিনে এক মাসের শেষ শেষ করে দিল web series web series ঠিক সেরকম হয়ে গেছে actually

আবার

babies the out cinema টা এরকম অনেক কিছু আছে king king এর ইয়ে রয়েছে

চার্লি চালিপনের তুমি দেখবে যে অনেক নির্বাক ছবিগুলো চার্লি চ্যাপলিন এর ওগুলো youtube বে প্রচুর পাবে youtube বে তুমি charlie chaplin র দিয়ে search করলে প্রচুর ইয়ে পেয়ে যাবে তো ওগুলো দেখতে এত kind of মজা লাগে না দেখতে একটা দেখতে ওই cinema গুলোর মধ্যে মানে কথা নেই কিন্তু এতকিছু message ওই এর মধ্যে দেখে তোমার খুব ভালো লাগবে ছোটবেলা থেকে দেখছি এখনো star movies বা এধরনের channel গুলোতে দেয় তো কখনো পুরানো হয় না। একটা বাচ্চাকে নিয়ে কি সুন্দর সবাইকে এত হাসি দেয় এগুলো কিন্তু story base না মানে এদের বিশাল বড় গল্প তানা এগুলো পাঁচ পাতায় গল্প শেষ করে দেওয়া যায় babies the out এর মতো ইয়ে এগুলো বা তুমি যেটা বলছো ওগুলো কিন্তু ওগুলো হচ্ছে মেইন হচ্ছে যে ওগুলোর দেখানোর একটা attraction টা তৈরি করা হয় acting দিয়ে। এইটা হচ্ছে একটা বিশাল বড় অনবদ্য চ্যালেঞ্জ মানে গল্প যখন ছোট তখন আমাকে সেই ছোট গল্পটাকে বাড়িয়ে দেখানোর জন্য কি actor শুধু তো আমি গল্পটাকে বাড়িয়ে দিলে হবে না এক acting লাগবে ভালো dialogue দরকার ভালো activity দরকার সেগুলো না এ এ ওইটাকে বাড়িয়ে কোন লাভ নেই এখনকার দিনে হিন্দি cinema য় বলো বা বাংলা cinema য় বল গানগুলো তোমার কি মনে হয় কেমন হয় আমার কিছু কিছু গানের ব্যাপারে আমি বলতে চাই যেমন আজকালকার web series র বাংলা web series র হইচই web series র কিছু কিছু যে গান রবীন্দ্র সংগীত যে remake করা হচ্ছে সেগুলো

গীতাকে আমরা জানি ওটা সব যুগের সবসময়ের তেমনি রবীন্দ্রসঙ্গীত টা আমাদের কাছে একটা গীতার মত মানে বাঙ্গালীদের কাছে এটা সব যুগের রবীন্দ্র সংগীতের কোন ইয়ে নেই কোন যুগ দিয়ে এটাকে judge করতে পারবে না এটা সব যুগে সবাই সবার মত accept করবে কিন্তু তা বলে আমাদের অনেকের এর মধ্যে কি ওই rap দিয়ে ইয়ে remix করে remix র সাথে ঢুকিয়ে দিয়ে এবং অনেক রকম মানে অন্য শব্দ জুড়ে দিয়ে সেটাকে যদি আমি edit করার চেষ্টা করি সেটা মুশকিল আমি আমার flow তে হতে পারে রবীন্দ্র সংগীত সবসময় slow rhythm গাইতে হবে এরকম না আমি চাইলে আমি নতুন rhythm এ গাইতেই পারি আমি নতুন এতে কাজ করতেই পারি নতুন ভাবে করতেই পারি নতুন rhythm এর কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের মতো নিজের activites বা নিজের কিছু লাইন জুড়ে দেবো সেটাকে রবীন্দ্র সংগীতের একটা দুটো লাইন মানে ইয়ে বিকৃত করে দেব এই জিনিসগুলো আমার এখনো ঠিক ঐগুলোর কথা আমি বলছি না ওইগুলো Remake মানে Remake মানে যারা একদমই নিজস্ব ভাবে ওটাকে remake করে একটা নতুন সুর দিয়ে ওটাকে আবার নতুন করে গায় ঠিকই বলেছ ঠিকই বলেছ হ্যাঁ তুমি আধুনিক অনেক brand আধুনিক আগেকার দিনে তো রবীন্দ্র সংগীত আজ থেকে কুড়ি ত্রিরিশ ত্রিরিশ চল্লিশ বছর আগে তো এখনকার দিনে এতই রকম band দেওয়া হতো না ওটা তবলা হারমোনিয়াম main হচ্ছে ইয়ে তানপুরা এই কটা দিয়েই হত Slow rythm হত এখন এত রকম band বাদ্যযন্ত্র আমি যেহেতু তার জন্য সেই time অনুযায়ী আমাদের এখন রবীন্দ্র সংগীত গাইতে হবে গাইতে হবে তার জন্য সেই flow কোন সমস্যাই নেই ভালো গায়ক hall এ কিন্তু নিজের মতো করে রবীন্দ্রনাথকে নিজের মতো ইয়ে মানে রং করা করতে গেলে সেখানেই সমস্যা আরকিছু না এর মধ্যে আমি বলছি রবীন্দ্র সংগীত শোনো এর মধ্যে ওই যে অরিজিৎ সিং এর যে গানটা hit হয়েছে ওই রামপ্রসাদের ইয়েটা মন রে কৃষি কাজ জানে না মন রে এই hit টা এটা কত চারশো বছরের পিছললো আই গান টা

আধুনিক band সবকিছু আধুনিক কিন্তু এত সুন্দর গেয়েছে যে এটা তোমার কিন্তু মনে হবে না যে এই যুগের কেউ খারাপ গাইছে ওই যুগের আট দশ বছর কুড়ি বছর আগে ভালো গাওয়া যেত সুন্দর আবেদন আছে গানটার শুনে দেখলেই বুঝতে পারবে আমি অবশ্যই শুনে দেখব

ঠিক ঠিক ঠিক হ্যাঁ এইটা ঠিক একটা ঠিক ইয়ে যে আগেকার দিনের মানে golden period টা কেন বলা হত আগেকার দিনের আজ থেকে ত্রিরিশ চল্লিশ বছর মানে উনিশস পঞ্চাশ থেকে উনিশস আশি নব্বই পর্যন্ত যে golden period বলা হয় কেন একটা কারণ হচ্ছে তার কম গলা বেশি থাকে voice বেশি, মানে artist কে এখন যেরকম কি এখন যেকোনো একজন normal একটু গলা ভালো তাকে নিয়ে এসে যদি একটা গান তুলিয়ে দেওয়া যায় না তাকে এত রকম tools দিয়ে এত রকম মানে system দিয়ে তার গান record করা হয় তো ব্যাপারটা কি এখানে অনেক আমি গান একটা সুর একটা গানের কন্ঠ যদি আমি এক line যদি আমি ভুল গেয়ে দিই বেসুরও গেয়েনি আমি কিন্তু এখানে আমি ঐ line কু আমি edit করে ঠিক করতে পারব অথবা আমি ওইটা ওইটাকে আমি দশবার পঁচিশ বার যতক্ষণ না আমি ভালো করে বের করতে পারব ওইটা আমি গাইতে পারি এখনকার ওটা সম্ভব হয় না আগেকার দিনে ওটা সম্ভব ছিল না একেবারে পুরো গানটা গানটা পুরো তুলতে হবে। একদমই একদমই ওইটা তো একদমই ঠিক কথা আর এখনকার দিনে দেখবে গানের মধ্যে তোমার অ্যাঁ voice এর থেকে বা lyrics এর থেকে তোমার band র আওয়াজ বা বিভিন্ন al ল instrument এর আওয়াজ অনেক বেশি সেটাই সেটাই সেটাই স্বাভাবিক ওটাতো ওটাই আমি বলছিলাম যে আগেকার দিনে গায়ককে মানে গলা ঝেড়ে গাইতে হতো মানে ওই গলা মানে মানে একেবারে নিজের গলায় বেশি কাজ থাকতে হতো ঐজন্য art বেশি দেখাতে হত এখন আর্ট art কম দেখালে এখনকার গায়কগায়িকারা এই অরিজিত সিং শ্রেয়া ঘোষাল এরকম অনেক নাম আছে যারা ভালো হয়েছে বাঙালিরা এখনো industry তে বাঙালি রাজ চলছে। বা তখনো ছিল এখনো চলছে তাই না

আর এই যে নতুন একটা cinema র release করবে বলছে তো সেটার ব্যাপারে তুমি কি ভাবছো দেখতে যাবে হলে? এই যে পাঠান বলে cinema টা সিনেমার আগেই তো controversy চলছে এর মধ্যে বাট ব্যাপার দুটো controversy সি একটা হচ্ছে এতদিন জানা যেত যারা বিরুদ্ধ যারা সমালোচক তারাই controversy তৈরি করে কিন্তু এখন আবার একটা মতামত হচ্ছে controversy কিন্তু খুব বাজারে খায় যেটাকে খেলো ভাষায় বলে বাজারে খায়। ত যার জন্য অনেক সময় বলা হয় যেমন produce থেকে producer থেকে cinema লোকজনই ইচ্ছা করে producing company থেকেই ইচ্ছা করে controversy তৈরি করে এমন একটা বিষয় নিয়ে যাতে ওইটা নিয়েই আলোচনা হোক তার ফলে ওরি কিন্তু band লাভ হচ্ছে তখন লোক পাঁচটা লোক যেমন গানটা ছেড়ে দিল গানটা এলো যে YouTube গানটা সবাই আমরা দেখেছি গানটা নিয়ে controversy হল এবার একটা পক্ষ বলছে গানের মানে বিভিন্ন রকম কথা নিয়ে বা পোশাক নিয়ে presentation নিয়ে আপত্তি করছে, কিন্তু আবার একটা পক্ষ বলছে এই আপত্তিটা কিন্তু actually এরা ইচ্ছাকৃতভাবে এরাই band করে বার করেছে যাতে সবাই দেখে যে কি আছে কারণ এটাতো আমরাই জানি আমাদের যদি একটা জিনিস normal খেতে দেওয়া হয় তাহলে আমরা normal যদি একটা জিনিস কিছু দেখতে বলা হয় আমরা হয়তো ঠিক আছে নাও দেখতে পারি কিন্তু যদি particular বলে দেওয়া হয় যে এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক সাবধানে দেখবে এরকম ভাবে যদি একটা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তো আমি দেখবই আমার কৌতূহলি হবে আমার কৌতূহলকে touch করবে তো এই marketing টা বলছে করছে এখান থেকে মানে এরা করছে কিন্তু cinema হ্যাঁ, ওটা আমি গানটা সেই যেই করুক না কেন promotion জন্যই করুক বা demotion জন্যই কিন্তু আমি গানটা দেখেছি কিন্তু হ্যাঁ ওর অতীত মানে দুজন senior Artist এর জন্য এটা একটু বেশি open ইয়ে হয়ে গেছে আমি তো খুব বেশী শুনিনি youtube কয়েকবার মাত্র শুনেছি তবে একটা রয়েছে আবার cinema নিয়েও controversy চলছে। actually আবার গানটাকে নিয়ে আর একটা controversy চলছে গানটা বলছে পাকিস্তানের কোন rap ইয়ে থেকে চুরি করা বলছে কয়েকদিন আগে আমি paper দেখছিলাম একটা news আছে ওটা পাকিস্তানের কোন সুর থেকে ওঠা cheat করে নেওয়া হয়েছে। তো সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা জানি না কিন্তু এটা social media বেরিয়েছে যে কেউ দেখতে পেয়ে যাবে যেটা already ইয়ে এই অভিযোগটা উঠেছে তো ইয়ে নে আবার